সেবা করে আরকি যারা খেতে বসে ওখানে যারা যাচ্ছে গুরুদুয়ারে তারাই পরিবেশন করছে আবার তারাই রান্না করছে আবার তারাই খাচ্ছে আরকি তো ওই জন্যেই ও গুরুদুয়ারে গেলে। তাই যদি সময় তোমার কাছে থেকে থাকে ঘন্টা দুয়েক তাহলে তুমি সেবা করতে পারবে পরিচর্যা করতে পারবে আবার রান্নার ও একটু কাজ করতে পারবে Help ও করতে পারবে সবাইকে আবার যখন আবার খাবার দাবার ও সেখানে।

অন্যরা যারা রয়েছে পরিবেশন করছে সে রকম ব্যবস্থা তাতেও তাদের পরিবারের Bonding টা ঠিক থাকে আর ওখানে যেহুতু যাচ্ছি অনেকের সাথে আলাপও হচ্ছে ভালো লাগছে দিনটা কথা দিয়ে কেটে যাবে। বোঝাই যাবে না হ্যাঁ ওখানে আর একটা জায়গা আছে যে খানে তোমার কলাকৃতি Culture বলে একটা জায়গা আছে যেখানে তোমার তাজমহলের মতো ভালোবাসা যেমন নিয়ে তৌরি হয়েছে সেরকম হচ্ছে গান নাচ। এসব নিয়ে তো আর ওখানে একটা Festival হয় যেটা তোমার Gallery মতো করা আছে যে যেখানে তুমি কানে Head Phone লাগিয়ে তোমার সামনে Program চলছে তাহলে শুনতে পারবে দেখতে পারবে যে। আগে কেমন মানুষ যে রকম কলাকৃতি করতো কত সুন্দর সুন্দর নাচ করছে ওখানকার তোমার পোশাক আশাক অন্য রকম সে রকম পোশাক পরে গান নাচ দেখতে পারবে মানে তোমার যেমন একটা Theatre room হয়। যেটা তোমার Theatre room হয় যেখানে তুমি পুরোপুরিটা উপলভব করবে এবং Head Phone যদি থেকে তবে মনে ওই যেন পরও মনে হবে যেন চোখের সামনেই দেখছো এবং তোমার কানের সামনেই বাজছে দূরে থাকলে একটা। খুব সুন্দর জায়গা এটা তোমার হ্যাঁ ওই জাগার সম্পর্কে পুরো এই নুরজাহান সম্পর্কে এত নাটক টা করছে মমতাজ যান সম্পর্কে নাটকটা করছে। ভালো লাগছে আর Theatre টা এমন ভাবে তৌরি করেছে Head Phone টাও রয়েছে একদম কানে দিয়ে বসে ওরা কি কথা বলছে বা নাটকে কি সংলাপ রয়েছে সেগুলো জানা যাচ্ছে পরিষ্কার একদম সোনা যাই সবকিছু। Theatre টাও অনেক বড়ো তৌরি করেছে ভালোই লাগছে সেটা দেখে হ্যাঁ তবে আজকে একটা কথা বলতে কেটে গেলো এখানে কিন্তু অনেক কম জিনিস নয় অনেক কিছু চলছে আছে

শিব মন্দির রয়েছে শিবপার্বতী মন্দির রয়েছে একটা খুব সুন্দর সেটা হ্যাঁ Plus তোমার হচ্ছে মোঘল সাম্রাজ্য একটা তোমার হচ্ছে heritage ঘর আছে যেখানে হাঁটা হাঁটি করতো। এবং ঘরটা পুরো ঘুরে দেখতে পারবে ভয় লাগে একটু এগুলো দেখলে কিন্তু সুন্দর লাগে এগুলো মোঘল সাম্রাজ্য সেই পুরোনো দিনের বাড়ি ঘর গুলো ওদের জীবন যাত্রা কিরকম বাড়ি ঘর কি। কিরকম ছিল সেটা থেকেও জানা যাবে আর নিশ্চয়। প্রাসাদটাও অনেকটা বড়ো ঘুরতেও অনেকটা Time লাগে এটা ওটা অনেক গুলো ঘর শুনেছি ওর ভেতরে অনেক গুলো ঘর রয়েছে নাকি সেই ঘর গুলো একেক জনের একেক দিয়ে নাম তৌরি করেছে আবার ঘরের আকৃতি গুলো অন্য রকম। ওখানে হওয়া বাতাস ঢোকার জন্যে অন্য ব্যবস্থা রয়েছে এখনকার দিনে তো সেই সব পাওয়া যাই না ঘরে হওয়া বাতাস ঢোকার মতো সে রকম ব্যাবস্থা তৌরি করা না। সেটাই এখানে প্রচুর জায়গা আছে ঘোড়ার মতো যেমন স্বামী ব্যাগ। আগ আছে তারপরে তোমার Museum আছে রামবাগ একটা জায়গা আছে সেখানে তুমি ঘুরতে পারবে সেখানে একটা Art মহল আছে সেখানে সব কিছু দেখতে পারবে ওখানে তোমার হচ্ছে ওই।

মন্দির আছে তোমার হচ্ছে মহারাজের মন্দির আছে এখানে অনেক কিছু আছে চলো একদিন সময় করে আমরা টুক টাকি Feast করি চলো একদিন ঘুরে আশা যাক না কি বল হ্যাঁ সেটাই ভালো হবে। আর অনেক কথাও হয়েছে দেখি আর কি কি ব্যাবস্তা করা যায় সেই মতো তোমায় Phone করে দিবো Ticket কেটে কাটা হয়ে গেলে তোমায় বলে দিবো। Hotel ঠিক হলে বলে দেব অসুবিধা কিছু হবে না আজ কে তাহলে রাখি এখন। হ্যাঁ আজ কে অনেক কথা হলো চলো তাহলে সময় পেলে দেখে আমাকে বলবে ঠিক আছে তোমার সাথে কথা বলে ভালো লাগলো ভালো থেকো পরিবার সুস্থ থাকুক।

by আচ্ছা গ্যাংটক এত বিখ্যাত কেন? গ্যাংটককে মঠের দেশ হিসাবে পরিচিত করা হয় কারণ এটিতে প্রচুর নাকি মঠ রয়েছে, এটি একটু প্রধান বৌদ্ধ তীর্থ স্থান হিসাবে আবির্ভুত হয়েছে ভারতের কিছু সেরা মঠ রয়েছে যা তুমি miss করতে একদমই পারবে না, রুমকেক মঠ নিঃসন্দেহে দেশের অন্যতম শ্রেষ্ট একটি মঠ

দেখার সেরা সময় কী? যদি বলো গ্যাংটক দেখার সেরা সময় কোনটি তাহলে বলবো শীত ঋতুতে অর্থাৎ সেপ্টেম্বর থেকে জুন পর্যন্ত গ্যাংটকে অনেক পর্যটকের সমাগম ঘটে তারপরেও যদি তুমি গ্যাংটক ভ্রমণের সেরা সময় খোঁজো তাহলে বলবো সেপ্টেম্বর to অক্টোবর এই মাসে এবং বসন্ত থেকে গ্রীষ্ম কাল যা মার্চ থেকে গ্রীষ্ম কাল আমরা বলে থাকি আহ অথবা জুন হচ্ছে এটির আদর্শ সময়। দার্জিলিং বা গ্যাংটক

যদি বলো কোনটি সেরা তাহলে বলবো, যদিও দার্জলিংয়ের আবহাওয়া উচ্চ আদ্রতার সাথে উপক্রান্তীও গ্যাংটককে জলবায়ু দার্জিলিং জলবায়ুর সাথে একরকম গ্যাংটককে আবহাওয়া তুলনা মূলক ভাবে শীতল থাকে এবং ভ্রমনের জন্য এটি আদর্শ তো তুমি দার্জিলিংই যেতে পারো গ্যাংটক আর দার্জিলিং কি একই?

বাগডোগরা বা এন যে পি থেকে গ্যাংটকের প্রায় সাড়ে চার ঘন্টা সময় লাগে, গাড়িতে এবং দার্জিলিং স্বাভাবিক ট্রাফিক পরিস্থিতিতে প্রায় ধরে নাও তিন ঘন্টা সময় তো লাগবেই সিকিম আর গ্যাংটক কি একই? গ্যাংটক হলো একটি শহর পৌরসভা রাজধানী এবং ভারতের সিকিম রাজ্যের বৃহত্তম জনবহুল স্থান এটি গ্যাংটক জেলার সদর দপ্তরও গ্যাংটক পূর্ব হিমালয় range এ এক হাজার ছশো পঞ্চাশ মিটার অর্থাৎ পাঁচ হাজার চারশো দশ ফুট উচ্চতায় অবস্থিত এটি গ্যাংটকে কি তুষারপাত হয়েছে? গ্যাংটকে তুষারপাত বিরল বলতে পারো কারণ আহ সমগো লেক, কুপুপ লেক, লাচুং, লাসেন, ইউমাথাং এবং zero point এর মতো জায়গা গুলিও শীতকালে ভারী তুষারপাতের সাক্ষী থাকে,

যদি কেউ তুষার দেখতে চান তবে সিকিম যাওয়ার সেরা সময় এটি, যাই হোক শীতের মুরসুমে ঠান্ডা তীব্র হলেও তাই আহ সঠিক ভাবে তুমি প্যাক করে নিয়ো সবকিছু গ্যাংটকে কি এখন তুষারপাত হচ্ছে? এই মুরসুমে তাপমাত্রা দুই ডিগ্রির থেকে সাত ডিগ্রির মধ্যে থাকে শীতকাল অক্টোবর থেকে শুরু হয় এবং মার্চের পর্যন্ত চলে গ্যাংটকের তুষারপাত, আর তুমি যদি তুষার ঢাকার পর্বত মালার একটি দর্শনীয় দৃশ্যের সাক্ষী হতে পারো তাহেল দারুন হবে গ্যাংটকের বিখ্যাত খাবার কি? থুপ্পা পর্যটকদের মধ্যে গ্যাংটকের অন্যতম জনপ্রিয় খাবার হলো থুপ্পা তিব্বতে উদ্ভুত এবং সাস্থ ও পুষ্টিতে পূর্ণ একটি banting এটি একটি নুডুলস সুপ্ যা প্রচুর মৌসুমী শাকসবজি দিয়ে load করে যা এটিকে সুস্বাধু ও স্বাস্থকর করে তোলে এটি একটি সুস্বাধু জৈব মশলা যোগ করা হয় এই খাওয়ারে গ্যাংটক থেকে নাথুলা পাস কত দূরে? যদি বলো গ্যাংটক থেকে নাথুলা পাস কতদূরে তাহলে বলবো আনুমানিক ভাবেই এটি ছাপান্ন কিলোমিটার দূরেই অবস্থিত নাথুলা গিরিপথটি ভারত ও তিব্বতের মধ্যে যাতায়াতের একটি corridor ছিলো এটি চার হাজার তিনশো দশ মিটার উচ্চতায় অবস্থিত এবং কেউ এটিতে যাবার পথে সমগো রথ দেখতে পারে তাহলে সিকিমে কোন মাসে সব চেয়ে বেশি শীত পড়ে? দক্ষিণ ও পশ্চিম জেলায় পুড়ো মাস জুড়েই কোনো উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি তাপমাত্রা এই আহ কিছু একটা হবে পাঁচই ডিসেম্বর নাকি সতেরো পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস সর্ব নিম্ন তাপমাত্রা সহ শীতলতম রাত ছিলো সেটি ঊনত্রিশসে ডিসেম্বর ছয় ডিগ ছয় পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস ছিলো সিকিমে কোন মাসে বরফ পড়ে? অক্টোবর থেকে মার্চ মাসে শুরু হয় এবং ডিসেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি তে তুষারপাত হয় মানালি বা গ্যাংটক এটির মধ্যে কোনটি সেরা? যারা ধরো adventure sports এ আগ্রহী তাদের জন্য আমরা তোমাকে বলবো যে মানালির চেয়ে গ্যাংটক পছন্দ করার তার কারণ গ্যাংটকে আরো বিকল্প এবং আরো sports রয়েছে যা একই ধরণের পরিষেবা সরবরাহ করে উভয় শহরেই কি public transport নিরাপদ? তোমার যদি এরকম প্রশ্ন থাকে তাহলে বলবো, মানালি এবং গ্যাংটক উভয়ই public transport এর offer করে কিন্তু তারা সেরা বিকল্প নয় গ্যাংটক কি সব সময় ঠান্ডা থাকে?

সাথে ভারী পশম বহন করতেই হবে গ্যাংটকে গ্রীষ্ম এবং শীতকালে একটি ভ্রমণের পরিকল্পনা করো এবং একটি আরামদায়ক ছুটি উপভোগ করো, গ্যাংটকের গড় তাপমাত্রা গ্রীষ্ম কালে প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াস থাকে এবং শীতকালে সম্ভবত এটি নয় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে

সিকিম ভ্রমণের সেরা সময় কারণ জলবায়ু সাধারণত মনোরম প্রকৃতির হয়ে থাকে রাজ্যের বিভিন্ন অংশে ঘুরে দেখার জন্য এই সময়টা হলো আদর্শ

সেপ্টেম্বর থেকে জুন ওইটাই হোলো গ্যাংটকের সেরা সময় গ্যাংটক ভ্রমণের জন্য কতদিন যথেষ্ট? সিকিমে গ্রীষ্মের ঋতু এপ্রিল মাসের আগমনের চারপাশে শুরু হয় এবং জুনের শেষ পর্যন্ত তাই হয় যেখানে বৃষ্টিপাত ঘন ঘন হয় এপ্রিল থেকে জুন এই সময়ে বেশির ভাগ পর্যটকের জন্য সিকিম ভ্রমনের সেরা সময় কারণ জলবায়ু মনোরম প্রকৃতির হয়ে থাকে সিকিম সফরের জন্য আমার পোশাক কেমন হওয়া উচিত? তোমার পোশাক ধরো তুমি সন্ধ্যার সময় কোথায় বাইরে গেলে তখন তুমি আহ হালকা পশমী কোনো পোশাক ব্যবহার করতে পারো যেমন একটু হালকা ফুল সোয়েটার সাল বা একটি আহ jacket আহ তুমি জিন্স ব্যবহার করতে পারো T-shirt ইত্যাদির মতো সাধারণ পোশাক পড়লে ঠিক আছে তবে মোজা সহ এক জোড়া জুতো বা স্কেইট নিও কারণ তুমি যদি সন্ধ্যায় বাইরে যাবার পরিকল্পনা করো তাহলে ঠান্ডার কারণে তোমার এই গুলো প্রয়োজন হতে পারে সিকিমের জন্য কি দু দিন যথেষ্ট আমার কাছে? যদি তুমি বলো সিকিম যাওয়ার জন্য দু দু দিন যথেষ্ট কি না তাহলে বলবো আহ দু দিনের মধ্যে তুমি সুম্পূর্ণ উত্তর সিকিম পরিদর্শন করা তোমার পক্ষে সম্ভব হবে না কারন তুমি দু রাত তিন দিনের জন্য যদি উত্তর সিকিম book করো তারপর যদি তুমি আহ সম্পূর্ণ উত্তর সিকিম সফর করো ভাব ভাববে তখন তোমার দু দিনে এটি ঘুরে আসা সম্ভম হবে না যথেষ্ট তবে তুমি পুরো জায়গাটা সুন্দর ভাবে ঘুরতে পারবে না গ্যাংটক কি দার্জিলের দাজিলিং এর থেকেও ঠান্ডা? যদিও দার্জিলিংয়ের আবহাওয়া উচ্ছ আদ্রতার সাথে উপক্রান্তীয় গ্যাংটকের জলবায়ু দার্জিলিং জলবায়ুর সাথে একরকম গ্যাংটকের আবহাওয়া তুলনা মূলক ভাবে শীতল থাকে এবং এটি ভ্রমণের জন্য একটি আদর্শ সময় তুমি এই সময়ে, সিকিম যেতেও পারো দার্জিলিং ও যেতে পারো

হ্যাঁ বল বল এই তুই কিছুদিন আগে ঘুরতে গেলি না? হ্যাঁ, হ্যাঁ, আমিও সেটাই বলতে যাচ্ছিলাম তোকে। কিছুদিন আগে আমি ঐ শ্যামনগরে ঘুরতে গেছিলাম, শ্যামনগরের কালিবাড়িতে। ওহ। ওখানে তো মেলাও বসে বল কত সুন্দর, বড় অনেক। শুনেছি অনেক বড় মেলা বসে। হ্যাঁ, হ্যাঁ, অনেক বড় মেলা বসে আমি ছোটবেলায় অনেক গেছি জানিস কোন্ননগর ঠাকুরের কালী ঠাকুরের মুখ টা না গঙ্গার পেছনের দিকে

কারণ ওখানে গিয়ে কিছু কিছু মানুষের কিছু বয়ষ্ক মানুষদের মুখে শুনলাম যে, যখন উম ঐখান দিয়ে কালি ঠাকুর কালি ঠাকুর ছিলেন, এবার গঙ্গার পাশ থেকে কী যেন রামপ্রসাদ না কী কে আছে না?

রামপ্রসাদ বলেছিলেন যে, ঠাকুরকে উল্টোদিকে মুখ করে রাখতে তো ঠাকুর পেছন দিকে মুখ ছিলো তো তখন রামপ্রসাদ গান গেয়ে শুনিয়েছিল তাই শুনেছি যে ঠাকুরের মুখ-টা উলটো, গঙ্গার উল্টোদিকে।

হ্যাঁ আমি শুনেছি যে এই শিবঠাকুর গুলো মানে ছোট থেকে বড় হয় আসতে আসতে। মানে ধর, একটা ছোট,

আমিও শুনেছি। আমারও খুব যাওয়ার ইচ্ছে আছে তাই তোকে ফোন করলাম তুই গেছিলিস ওইজন্যে তুইও তো এই কিছুদিন আগে ঘুরতে গেলি ওহ, কি রকম মেলা বসে মানে কী কী থাকে ওখানে? অনেক মেলায় যেমন তোর সাজার জিনিস, বই - খাতা, খেলনার জিনিস, ঘরে সাজানোর জিনিসপত্র সবরকম জিনিসপত্র

হ্যাঁ খুব বড় মেলা হয় কত মিষ্টি নানান রকমের মিষ্টি পাওয়া যায়। তারপর অনেক বই বই টাইপেরও দেখেছি অনেক দোকানে বই-টই থাকে ওহ বইমেলাতেও তো এমন সাংস্কৃতিক উত্স - উৎসব এর মতো ও হয়। অনেকেই যায়। ওহ। হুম্ম। আমরাও তো পুরী ঘুরে আসলাম।

ওখানে তো অনেক জায়গা আছে উহ ওখানেই হ্যাঁ সূর্য্যমন্দির তারপর হলো মনে অনেক অনেক জায়গা আছে সব ওখানে কী বলত ঠাকুরের ই তো জায়গা। ওসব ঠাকুরের মন্দির ই আছে সবজায়গায় শুধু জগন্নাথ দেবেরই মন্দির, জগন্নাথ দেবেরই ঠাকুর মনে ঠাকুর উ উনিই আছেন সেরকম দেখার জায়গা অনেককিছুই আছে কিন্তু মানে ওনার মন্দির গুলো ই বেশি দেখার মতো আর তো গেছিলাম ওই জগন্নাথ দেবের মন্দিরে। ওখানেও মানে ওখানে শুনেছি অনেক অনেক কী আছে জানিস ওখানে রান্নাঘর আছে না জগন্নাথ দেবের রান্নাঘর ওখানে শুনেছি কী দাঁড়া হ্যাঁ ওখানে শুনেছি যে রান্নাঘর আছে না মানে সাতটা আর বাসন সাত টা মাটির কলস থাকে ঠিক আছে মানে ধর একটা উনুন আছে সাতটা কলস রেখেছে কলসের মতো মানে একটার উপর একটা আরেকটার উপর আরেকটা এবার সবার উপরে যেটা আছে হুম হ্যালো এবার সবার উপরে যেটা আছে সবার উপরে যেটা আছে সেটা না আগে রান্না হয় বুঝেছিস মানে এটা কী সম্ভব এটা কী রহস্যের মতো বুঝলি পুরো উপরের টা কিভাবে হয়।

আমিও সেটাই ভাবি কিভাবে হয় দেখেছি মানে আমরা তোকে দেয়না

বসানো থাকে তো ওখানে রান্না হয় আরেকটা জিনিস দেখেছি কী বলত না না ঢুকতে দেয় না ওর পাশে বলছি না ওই খোঁপ খোঁপ মতো করা আছে দর্শনার্থীদের দেখানোর জন্যে ওই খোঁপ গুলো করা আছে ওই খোপগুলো সবাই দেখতে পায় ওখান থেকেই দেখে ছোট ছোট ফুঁকো দিয়েই সব দেখে আর দেখতে পায় না. ওরা ঢুকলে বা ওদেরকে চার ছলে স্পর্শ করলে না ওদের সেই খাবার ফেলে দিতে হবে. সেই খাবার মানে ও প্রভুকে আর দেওয়া যাবে না. জগন্নাথ দেবকে বুঝলি? হ্যাঁ মানে খুব মানে মেনে নিয়ম মেনে চলে কারণ পুরীর মন্দির তো অনেক জাগ্রত জানিস্, শুনেছিস. হুম হুম. আর খুব ভিড় মানে খুব মানে মানে একটা সময় যাবি না যে ফাঁকা পাবি সব সময় ভিড় সবসময় মানে ওটারও একটা রহস্য আছে যেটা জানি আমি. কিন্তু মানে আর একটা আছে কি বলতো যখন যাচ্ছিলাম আমরা. তো আমরা পুরীর কি মানে কি বলতো অনেক রহস্য. তুই গেলে একদিন বুঝতে পারবি. আর কাছে ওই পুরি মন্দিরে. তোমরা সমুদ্র জানি সমুদ্র আছে. কিন্তু কি বলতো? আমরা যে যাচ্ছিলাম. তখন শুনছিলাম. ওই যে ধরে না রে. সব জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়. চলে এসো দেখো . ধরেছিলাম. পান্ডা types হুম পান্ডা রাই তো বলে মনে হয় ওদেরকে. যাই হোক ওই ধরেছিলাম তো ওরাই বলছিল যে সমুদ্র এখন থেকে সমুদ্র আমরা দেখতেই পাচ্ছি, একটা সমুদ্রই দেখতে পাচ্ছি. ঠিক আছে. কিন্তু মানে জগন্নাথ এবার রান্নাঘরের ভিতরে রান্নাঘরের ভিতরে দুটো নদী বয়ে গেছে. যেটা পুরীর মন্দির ছাড়া বাইরে দেখাই যায় না. সেই নদীর ঠাকুর. বুঝেছিস শুদু পুরি মন্দিরেই দেখা যায়. যায়? হ্যাঁ. শুধু পুরীর মন্দিরের ভেতর দিয়েই মানে পুরীর মন্দিরের নিচ দিয়ে ওটা বয়ে গেছে আর ওখানকার জল দিয়েই প্রভুর প্রভুর জন্য রান্না করা হয়. কি রহস্য বল বা বাইরে দেখা যায় না. কোথাও ঢুকতে পারবো না. কিন্তু ওই পুরীর মন্দিরের নিচে দেখতে পাবো. নদী দিয়ে জল তুলে তুলে কবে কি তোর কথা শুনে আমার মনে হচ্ছে এখনি গিয়ে ঘুরে আসি. হ্যাঁ কোনদিনও যদি হয় সম্ভব যাবি সুন্দর জায়গা সত্যি অনেক রহস্য হুম তারপর তুই তো

কে আমি তো হ্যাঁ? হ্যাঁ তুই গেছিস science city খুব ভালো আরে science city গেলাম না আমাদের স্কুল দিয়ে নিয়ে গেল. তো স্কুল দিয়ে যাস নি. তুই তখন? না আমাদের তো স্কুল দিয়ে নিয়ে গেছিল তখন গেছিলাম. ও আচ্ছা. তোরা কেমন ঘুরে science city তে school থেকে নিয়ে গেছে, school থেকে আর কি. সব সময় discipline. মানে ও সব সময় মানে করে চলতে হবে. তো এইভাবেই সেরকমই ভালোই ঘুরেছি. অনেক জায়গায় ঘুরেছি। তোরা. আমরাও অনেক জায়গায় ঘুরেছি. আমি তো আমার পরিবারের সাথে গেছিলাম. আমার মা, বাবা, ভাই, দাদা. ও সবাই কি বল তো ওহ হুম বুঝলাম. এখন তো অনেক দেখার জিনিস আছে. আমিও দেখেছিলাম. হ্যাঁ. প্রবেশমুল্য তো মনে হয় এখন পঁয়ষট্টি টাকা করে না না আমি ঠিক ভুলে গেছি আমারও তো আমাদের টিকিটের দামও জানি না কত. ও আচ্ছা. হুম. হুম. আর যদি ধর এক দল বেঁধে যায় ধর পঁচিশ জন করে গেল তো. টিকিটের দামটা একটু কম নেয় তার ওপর আবার স্কুলের ছাত্রছাত্রীদের তার থেকে আর একটু কম আরেকটু কমই নেবে হ্যাঁ সব জায়গাতে একটু ছাড় থাকে নিশ্চয়ই হ্যাঁ হুম আর কোথায় কোথায় ঘুরেছিস এই অনেক জায়গায় পুরীতে কি জগন্নাথ ঠাকুর কি গঙ্গার আওয়াজ আসছিলো বলে কি যেন জগন্নাথ ঠাকুরের বোনের নাম. সুভদ্রা হ্যাঁ নাকি কানে আওয়াজ আসতো বলে কি হতো ভয় পেতো. এটা কি রে এই রহস্যটা? আরে যখন আমরা গেছিলাম তো পুরীতে. তখন মানে শুনেছিলাম. মানে জগন্নাথ দেবের মন্দিরে ঢোকার আগে একেবারে হনুমান ঠাকুরের মন্দির আছে. বুঝেছিস ওখানে শোনার কথা ওখানে গেছিলাম যখন দেখেছি যে হনুমান মন্দিরটা গেটের ওই সামনে দাঁড়িয়ে আছে. দাঁড়িয়ে আছে বলছি কি পাগল আমি. মন্দির ওটা বুঝেছিস তো? ওদের ওদের মুখেই শুনেছি. যে সুভদ্রার খুব ভয় পেত সমুদ্রের জলে. তাই জন্য হনুমান ঐদিকে কান পেতে রেখেছিলো আর সমুদ্রের সব গর্জন হনুমান নিজের কানের মধ্যে ঢুকিয়ে নিয়েছে মানে ও গর্জনটা হনুমানের কানের ভেতর ঢুকেছে তাই এখন আর মন্দিরের ভেতর আওয়াজ আসে না মানে সমুদ্রের গর্জন ঢোকে না বুঝেছিস? হ্যাঁ কি কি বলতো? পুরীতে মানে কি বল ঠাকুরের জায়গা তো আর সত্যিই অনেক রহস্য. তুই বল মায়াপুর গেছিস? মায়াপুর গেছিস? হ্যাঁ তুই গেছিস মায়াপুরে? হ্যাঁ মায়াপুর গেছি. ওই ইস্কনে গেছি. হুম. আমি তো কিছুদিন আগেই ঘুরে আসি. হ্যাঁ. কিছুদিন না ওই বছরের মতো হতেই আসলো ওহ হ্যাঁ এবার ভালোই জায়গা হ্যাঁ এবার যখন ওই তোর মায়াপুরে যেতে হয় ওই একটা গঙ্গা পেরোতে হয় না. গঙ্গার রং দেখেছো হ্যাঁ হ্যাঁ. এটা রং সবুজ. কি দারুণ লাগে হ্যাঁ আবার আমি সেটাও শুনেছি. যে ধর নীল রঙের জলটা সবুজ রঙের মেশালেও মেশে না. আবার যার জল তার কাছেই চলে আসে. হ্যাঁ সেটি কি করে সম্ভব রে হ্যাঁ প্রাকৃতিক লীলা খেলা যাই হোক হ্যাঁ যেটাই হোক সেই আমি চোখে দেখে মনে হচ্ছে নিজের চোখে নিজেই ভুল দেখছি নাকি বিশ্বাস করতে পারছি না শেষে ঘুরতে গেছিলাম তখন একটা মেয়ের phone পড়ে গেছিল ওই গঙ্গাতে জানিস আর খুঁজেই পাইনি আর খুঁজে পাই নাকি গঙ্গায় পড়ে গেলে অসম্ভব পায় নাকি আর পুকুরে পড়লেই পাবে না তো হ্যাঁ আর আমি তো যখন জাহাজ থেকে নামছিলো তখনই জাহাজ ওগুলো ওগুলো পাগল জাহাজ. তাহলে কি রে নৌকা না? তুমি ভুলে গেছো. না ওগুলো lounch, launch ও হ্যাঁ lounch চিনিস? launch কি হয়েছে? তুই বললি না launch থেকে. হ্যাঁ কি করেছিলিস এই নদী পার হলাম. আমরা তো প্রথমে মায়াপুরে যাইনি. আমরা প্রথমে গেছি আমার বৌদির বাড়ি ঘুরতে. বৌদির বাপের বাড়ি. ও বৌদির বাড়ি কোথায়? ওই নবদ্বীপেই ওহ কিন্তু নবদ্বীপ আর মায়াপুর কিন্তু আলাদা জায়গা. কিন্তু ওখান থেকে আবার নৌকা ধরে এদিকে আসতে হবে. হ্যাঁ নৌকা ধরে খালি পার হতে হয়. পার হয়েও অনেকটা দূরে মায়াপুর টোটো করে যেতে হয় তো তারপরে হ্যাঁ. কিন্তু নবদ্বীপে সে এরকম কিছু দেখার নেই. কিন্তু মায়াপুরে আছে বল. হ্যাঁ নবদ্বীপে শুধু ওই যে কি জানি ঠাকুর আমি বলছি ওই তোর কি যেন একটা ঠাকুর ওর মামাবাড়ি মাসির বাড়ি পিসির বাড়ি এগুলো আছে বুঝলি ও আচ্ছা আচ্ছা করে ঘুরেছিলাম যেদিন গেছিলাম সেদিন ও আমিও গেছি মায়াপুর আমিও নবদ্বীপে গেছি. কিন্তু সেরকম আমি ঘুরেছি. হুম. সেরকম অত ঘোড়ানি. কিন্তু মায়াপুরেই থেকেছি. আমরা যেদিন গেছিলাম জানিস কি হয়েছিল? মায়াপুরে যেদিন আমরা গেছিলাম কোনো একটা ভালো লগ্ন ছিল বুঝেছিস কিছু একটা ভালো দিন ছিল. যার কারণে না সেখানে এত হুম বাক্স বাক্স ফুল মানে ঝুড়ি টু ঝুড়ি ফুল রাখা হয়েছিল. শুধু রাধা কৃষ্ণের গায়ে শুধু ফুল ফুলের বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছে এরকম জানিস তাই মানে গোলাপ ফুলে ভর্তি গাঁদা ফুলে মানে একটা ঘর পুরো গাঁদা ফুলে ভর্তি. একটা ঘর পুরো গোলাপ ফুলে ভর্তি এইরকম. ও খুব সুন্দর লাগে না দেখতে. হ্যাঁ কিন্তু সেদিন আমরা দেখতেই পাইনি যে সবাই দাদাদের সাথে গেছিলাম

তার ওপর থেকে চলাচল বন্ধ হয়ে যেত নৌকার তাই জন্য আমরা তাড়াহুড়ো করে তাও চলে এসেছি. না হলে আমরা সেদিন রাতে মায়াপুরে থেকে যেতাম এত সুন্দর দৃশ্য কেও miss করে বল. ওদের সাথে গেছিলাম বলে তাড়াতাড়ি চলে এসছি তারপর

বাঙালি মানুষটা খুব কম হ্যাঁ সবাই কত সুন্দর দীক্ষা নিয়েছে. ভালো লাগে বেশ দেখতে.

চুল খোলা ছিল. সবাইকে একটা করে guarder দিচ্ছিল. চুলটা বেঁধে নিতে হচ্ছিল আচ্ছা আচ্ছা ও খোলা অবস্থায় কাউকে ঢুকতে দিচ্ছিল না ও আমি তো এটা জানি না. আমার চুল বাঁধা ছিল বলে সেরকম কোন ইয়ে ছিল না. কি সুন্দর পরিষ্কার সুন্দর সাজানো জায়গা. ফুলের গাছ কত সুন্দর বল. হ্যাঁ একটা ফোয়ারা আছে. দেখেছিস ফোয়ারা টা না ওটা কি? ওখানে কোথায় আছে ওটা? ওখানেই ওটা